এ জলে অনেকগুলো মহিলা লোক মাস মেরেসে ।

ওপরের ওপরে সাইন বোর্ড লাগানো রয়েসে ।

পেলের ভিতরে অনেক রকমের চেয়ার রয়েসে।

এবং বোর্ডও রয়েসে উপরে বাতিও জ্বলে--

এবং ঘরের বাহিরে অনেকগুলো ইটও রাখা রয়েছে।

এবং অনেকগুলা টেবুলও রয়েছে।

এবং একটি বোর্ডও দেখতে পেয়েছি।

এবং ওপরে ফ্যানও লাগানো রয়েছে বাতিও লাগানো রয়েছে নীচে টাইলসও লাগানো রয়েছে।

পিল্লার মাঝে দিয়া রাস্তাও রয়েসে ।

এখানে একটি জায়গা অনেকগুলো ঘর দেখতে পেয়েছি।

এবং সামোনে অনেক গাসগাসালি রয়েসে।

গরের উপরে গ্লাসের তারিয়া অনেক ডু ডুঙ্গার ভিতরে জিনিস রয়েসে।

ও নীচে টাইলসও লাগানো রয়েছে এবং একটি চেয়ারও রয়েসে।

একানে একটি অনুষ্ঠান রয়েসে।

এবং অনেকগুলো রাস্তায় বাইকও রয়েছে।

এবং সামনে অনেক বিল্ডিংও রয়েছে।